কেশু না কেশুর বন্ধু একটা যে office এ কাজ করে আর সব idea ওর সব বন্ধুর মাথায় আসে আর কোথাও কোনো মাথায় কোনো idea নেই সব idea ওই বন্ধুটার মাথায় আসে

না না কেশুর বন্ধু গোখলে গোখলে যে office এ ঠিক আছে তারপর ওর একটা idea এসেছে ওই ওকে বললো তারপরে যখন ওই মালগুলো বিক্রি করছে প্রেমা শালিনীর জামাগুলো তারপরে ওর boss boss চলে এসেছে ওখানে market এ বলছে ও কেশু তুমি তো নিজের মানে office এর কাজ ছেড়ে জামা বিক্রি করছো তোমাকে আমি কাজ থেকে বার করে দেব ও রাস্তার মধ্যে মানে এতো মানে লোকটা এতো বিচ্ছিরি মতো ব্যাবহার করে রাস্তার মধ্যেই boss এর পা ধরে বলছে না sir আজকে একদিন আমাকে ক্ষমা করে দিন আর আমি কোনোদিন কাপড় বিক্রি করবোনা office এই সব কাজ করবো একদিন আমাকে ক্ষমা করে দিন সেই রাস্তায় boss টা কিরকম মানে মোটা বড় মানে কিরকম একটা boss টা মানে খুব অদ্ভুত দেখতে

আমি সব নিয়ে নিচ্ছি আমার টাকা গুলো তুমি নিয়ে নাও পেছন থেকে ওর ওর মানে কি বলে wife এসেছে ঠিক আছে কেশুর বৌ বাবা এসে বলছে ও আচ্ছা সেই কাপড় গুলো তুমি পড়বে তো তালেই নেবে ওখানেই serial টা মানে ওই ওই episode টা ওখানেই শেষ হয়ে গেলো মানে কি হাসি হ্যাঁ আর নেই সব শুধু প্ৰ~প্রেমা আ~আছে আর ওই আহ রাকেশ বেদি আছে আর তো গোখলের আমার মনে নেই বেশি দেখি না আর বাকি দুজন যে যার জন্য এটা চলতো না এটাই তো জগৎ রে সব তো একদিন শেষ হয়েই যাবে তাই না কিন্তু হ্যাঁ এতো ভালো কাজ করে গেছেন কি মানে অনেকদিন ধরে আহ বহু বছর ধরে চলে যাবে ঠিক আছে শোন তো তালে শোন একটা কথা বলছি আমি তুই আহ বলছি কি আহ আমি না একটু খাবো হ্যাঁ একটু খেয়ে তারপর তোকে phone করি?

আচ্ছা ঠিক আছে decide কর খা তালে আমি একটু খেয়ে আমি আহ আমার জন্য আহ আমার husband আর বাচ্চারা বসে আছে তো খেয়ে নি

আচ্ছা তাহলে আমরা আজকের discussion টা শুরু করি? হুম recently কোন cinema দেখা হয়েছে? recently দেখ আমাদের কথা ছিল জানিস group এ যে friends রা মিলে তো Avatar two দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু ওরা তো জানে যে আমি যে আমি যে Avatar one দেখি, দেখা হয়নি আমার। তো আমি তো কালকে just Avatar Avatar one টা দেখলাম।` আচ্ছা

আচ্ছা তাহলে হচ্ছে recently দেখলি হ্যাঁ কালকেই just আমি দেখলাম এবার এবারে আমি story টা মোটামটি তো বুঝলাম আমার তো ভালোই interesting লাগলো তো আমি কালকে কালকে তো হবে না দেখি এই weekend এ তোর Saturday তে যাওয়ার plan করবো দেখি হয় নাকি তবে আমিও

না Avatar one দেখা হয়েছে Avatar one তো প্রায় অনেকদিন আগে সেই, অনেক দিন আগে এটা হ্যাঁ আরে ওটা নিয়ে আমার hype ছিল কারন কি দেখ Avatar এখন তোর movie টা আলাদাই level এর কারন কি ওটা তোর visual যা কিছু টা শুনতাম,

তো এইসব করে আমার যে হলো যে একটা নতুন movie টা আসলো তো এই vibe এ আমি বলি না না দেখতেই লাগবে কারন কি এতো দেখাই হয়নি। যা আমি কালকে দেকলাম ভাই Avatar one না দেখলে Avatar two টাও ঠিক মতো বোঝা যাবেনা। হ্যা সেটাই তো শুধুই তাহলে ওটা দেখার মানেই হয় না যদিও আমাকে ওরা বললো যে তোর দেখতে হবে না তুই চল Avatar two just তুই visually base দেখ তুই story যা দেখবি ওইটুকু দেখে বুঝে যা আমরা summarize করে বলে দেবো মানে আমি বললাম না না না এই movie টা আমি যা যেরকম মানে এরকম লোকেরা হয় বলে যে এরকম ভাবে বানানো হয়েছে তো one না দেখে আমি two দেখতে যাবই না তো সেজন্য আমি গেলাম ই না ওরা গেলো। তারপরে দেখি আমি এই weekend এ হলে হয়তো হবে one টা তো ভাই খুব খুবই খুবই সেরা ছিলো হ্যাঁ one টা বলতে গেলে তখন যে release হয়েছিলো তখন ওর time এর সাপেক্ষে অনেক advance

আরে এখনও যদি মানে Avatar one দেখি মানে তুই যেরকম recently দেখলি তোর কি মনে হয়েছে যে এটা, পাঁচ বছর বা ছয় বছর আগে কার cinema দেখ ওইটা দেখে দেখে মানে দেখ আমরা এখন কি movie ভালো কি ভালো asset গুলো দেখতে পারি Marvel এর movie গুলো হ্যা দেখ এসব দেখে তো ব্যাস এখন একটা expectation তো high থাকে আমাদের যে এই জেরা movie গুলো দেখে দেখেছি এতো গুলো ভালো technology তে বানানো I Max I Max এর camera তে shoot করে যাই হোক তো দু হাজার আট, তো আমি ভাবতে পারবো না যে মানে ভাববো যে একটা হয়তো হ্যাঁ একটু খারাপ তো থাকবেই কারন কি এই year two thousand and twenty-two বা twenty twenty-one সেই হিসেবে দু হাজার আট অনেক আগে তো আমি তো, আমার expectation অনেক টা low ই ছিলো যে হ্যাঁ খারাপ ই হবে আহ CGI বা visual effect তো ওই হিসেবে আমি যখন দেখলাম movie টা শুরু হলো আমি দেখে মানে, মানে ভাবি যে ব্যাপার টা কীভাবে মানে এতো সুন্দর visual effects কীভাবে থাকতে পারে ওই, দু হাজার আটের movie তো ওই তার পর এমনকি আমি ওই movie টা দেখার পর আমি ওই আহ কি বলে ওটা behind the scene ওটা দেখার জন্য আমি আবার youtube এ গেলাম যে কীভাবে shoot করতো ওরা ওদের process কী এবং কীভাবে James Cameron এর একটা interview দেখলাম যে কীভাবে ওর মানে পুরোটা explain করলো ব্যাপার টা তো দেখে আমি, বুঝলাম যে কতোটা efforts ওরা দেয় যে কতোটা মানে খাটনি হয় আর কতোটা মানে কতো technology র technology র মানে ইয়ে টা মানে অবদান টা মানে আলাদাই তো,

হুম হ্যাঁ আর তার মধ্যে শুধু technology র দিক দিয়েও ভাবলেও technology তো তখন advance use করে ছিলই কিন্তু director এর যে কল্পনা শক্তি, যে এরকম ভাবে

সেই direction টাও তখন

সবচেয়ে, সবচেয়ে, exciting ছিল কি না exciting মানে হচ্ছে মানে ব্যাপার টা খুবই interesting ছিলো যে character গুলো তো পুরো CGI না কিন্তু তোর ওতে হচ্ছে facial expression থেকে শুরু করে body movement যাই বল ওটা actually পুরোটা ওরা নিজেরা, নিজেরা act করা মানে sensor ছিল Motion Motion Track করে f acial expression track করে এই সব করে তার পরে আর ওই ওরা যে মানে একটা ইয়ে থাকবে না মানে ওইখানকার তোর ভূপ্রকৃতি টা মানে তোর মানে ওখান কার মাটি কেমন ওখানকার environment টা ওটা বলতে বলতে গেলে কী বলে ভূপ্রকৃতি যেটা তোর মানে দেখ আমি যখন jump করবো হ্যা পাথরে jump করবো তখন ground টা ওই ground টা তোর Earth এর তুলনায় ওখানকার আহ physics টা তো অন্যরকমের হতেই পারে। ওইটা তো হতে পারে ওইটা তো হতে পারে ব্যাপার টা কিন্তু আমি বললাম যে ওখানে ধর একটা পাথর তুই ধর একটা উঁচু পাথর থেকে আরেকটা পাথরে jump করে, বা একটা narrow কোনো একটা রাস্তা তে যাচ্ছে তো ওরা shoot এর সময় studio তেও এরকম, এরকম ছোট ছোট একটা মানে ওই set up তৈরি করতো সেটা একটা কোনো ছোটো ramp হতে পারে বা কিছু ওই মানে, মানে visually ওরা যা present করতে যাচ্ছে ওরকম একটা ছোটো মোটো set up করতে হবে ওই হিসেবে ওরা act করত মানে পুরোটাই CGI তো থাকবেই ওর তো contribution থাকবে তোর নতুন technology র contribution থাকবেই এবার ধর practically life এও ওরা ওইভাবেই act করবে সে facial expression থেকে শুরু করে হাঁটা চলা সব তো এটাই খুবই একটা মানে ব্যাপার টা। আচ্ছা আমি behind the scene টা আসলে দেখিনি তবে শুনে তো খুবই interesting ই লাগছে হ্যাঁ তুই ওটা দেখতে পারিস একটা ওপরে interview আছে কুড়ি minute এর তো ওটাও খুব interesting বলতে গেলে। এবার দিয়ে আমার তো ভাই খুবই মানে আমিতো ভাবছি কবে যাবো কবে যাবো তো এদের কে তো এদের বলতে পারবো না চলে গেছে ওরা দেখা ফেখা হয়ে গেলো এখন বললে বলবে তখন গেলি না তো এটা একটা মানে এই movie টা তো আগের বছর realise হয়েছে december এ অনেক দিনই হয়ে গেছে তো ওরা এখন বললে পরে এখনি বলবে যে তুই তখন গেলি না আমরা এখন যাবো না তা আমাকে এখন নতুন কোনো partner খুজতে হবে যার সাথে আমি গিয়ে দেখতে পারি এখন এই movie টায়, দেখে নি এমন খোঁজাও খুব চাপের কারন কি মোটামটি সবারই দেখা হয়ে গেছে

তুই বল সনি বার না রবিবার weekend ছাড়া হবে না ভাই। আহ weekend এ তো আমার আবার,

রবিবার চল কখন বল কোন সময়? আহ এটা তাহলে আমি একটু পরে জানাচ্ছি।

হ্যা ওই scene টাই আছে Original language এ দেখায় যায় হা হা তো ওই english তো তোর দেখলাম weekend এ থাকবে ওই তোর একটা থাকবে একটার থেকে, আরেকটা থাকবে হয়তো একদম আটটার পরে নয় সাতটার পরে তো একটায় দেখে তো মজা পাবো না দুপুর বেলা তোর ভাই movie দেখে কোনো feel আসে না তো তার চেয়ে better রাতেই করি রাতে হবে তো? দেখ তোর problem না হলেই হবে নয়তো আবার change করতে হবে দেখা নিয়ে কথা এবার বলতে গেলে দেখ রাতের দিকে হলে ভালো হয় আরকি ঠিক আছে তা একটু পরে discuss করে নেই আমরা time টা। হ্যাঁ হ্যাঁ চল তুই আমি দুজন কি আরও নে কয়েকজন কে পারলে মজায় হবে অনেকদিন বেরোয় না বাড়ি থেকে এই বলিস না কাজের চাপে job এর চাপ এই চাপ ওই চাপ হ্যা চাপ তো থাকেই এখন হ্যা ওই School এ আর এখন Avatar two মানে second part টা যখন আসছে তখন মানে একদম মানুষের life টাই change হয়ে গেছে তখন যারা Avatar one দেখেছে এখন, Avtaar two যারা দেখছে same person কিন্তু different lifestyle হুম কিন্তু দেখ মানে দেখ হ্যাঁ hollywood এ আচ্ছা আরেকটা ব্যাপার দেখ তুই hollywood এ তো expect করা যায় এইসব।

না এখনও ব্রহ্মাস্ত্র টাও দেখা হয়নি। তোকে বলি ব্রহ্মাস্ত্র এমনি শুনেছিস তো তোর movie টার সম্পর্কে? হ্যা হ্যা ওটার CGI খুবই ভালো মানে story টার আমি average rating পেয়েছি মানে অনেকে ভালো বলছে অনেকে খারাপ বলছে কিন্তু CGI সবাই ভালো বলছে কারন India তে বলে এর আগে এরকম CGIuse করা হয় নি First of all CGI টা খুবই ভালো মানে India India তে তো দেখ India র capability তো থাকেই,

movie র market টা আলাদা কারন ওর ও তো business ও দেখতে লাগবে but আমি তো বলবো এইসব CGI বা super এরকম movie এইসব তো আনাই উচিৎ তো ওই দিক দিয়ে দেখলে মানে এটা খুবই আলাদা experience ছিল কি কারন কেউ, visual effects বা এরকম technology এরকম কোনো দিন use ই করেনি বুঝছিস তুই তো জানিস ই trailer দেখলেই বুঝতে পারবি তুই একবার দেখিস তুই তো দেখেছিস trailer নিশ্চয়ই? হ্যাঁ trailer তারপরে জ্ঞান গুলো ওগুলো ওগুলো তেই তো অনেক visual effect use করেছে তো visual effect এর দিক দিয়ে তোর ten on ten ওটা কোনো কথাই হবে না কিন্তু story টা অনেকে বলবে যে বাজে হয়তো হয়েছে বা আমি একটা কথা বলতে চাই যে তোর, story র কথা পরে dialogues খুবই বাজে মানে dialogues কী বলি মানে তোকে ওই script টা ভাই মানে কীভাবে যে ওরা লেখছে, সময় ছিল না নাকি এদের দেখ এমনও ব্যাপার থাকে যে high budget movie না! high budget Movie বলতে দেখ আমাদের India তে একটা problem কি বলতো budget এর মানে movie বানানো তে তোর star রা তাদের পিছননেই বেশি খরচ হয়ে যায় হ্যা payment ওদের এতটাই high থাকে করতে লাগে যে তোর দেখ একটা এখন শারুখ খান, শারুখ খান আমি ঠিক জানিনা এখন দশ কোটি টাকা নিয়ে নেবে একটা movie করতে

একটা star যদি দশ কোটি টাকা নেয় তো আরেকটা actress থাকবে, এরকম তো অনেকেই আরও star থাকবে এইভাবে তোর movie র budget এতো বেশি high হয়ে যায় কাদের পেছনে just star দের পেছনে actor actress তো হয় কি ওদের budget তো থাকবে না কারন এদের একটা,

তো এতো, এতো ভালো ভালো actor থাকার পরেও ওদের budget খুব high চলে যায় CGI, CGI তো তুই জানিস ই কেমন খরচা হয় হ্যা বিশাল খরচা হয়ে গেছে তো সেই জন্য মানে হ্যা তো writer ও তো টাকা চাইবে না যে আমি যদি ভালো speech দেই তো টাকা তো চাইবেই। এবার same story জানিস তো একটাই story থাকবে ওটা writer এমন ভাবে লিখবে যে ওটা হয় epic হয়ে যাবে নয় dull হয়ে যাবে।

খুব ভালো হবে movie টা খুব খারাপ হবে script টা কার ওপরে depend করবে writer এর ওপরে? এটা যে এবার লিখবে ওই জিনিস টা হয়তো একটু problem হচ্ছে but অনেকে বলছে story টা ভালো লাগেনি আমি আমি first of all তোর movie টা তো triology একটা। তিনটা part এ আছেতো হ্যা এটা first part ছিল এটা ছিল তোর ব্রহ্মাস্ত্র part one শিবা লেখা ছিল তো যেখানে ওই character টার নাম শিবা রনবির কাপুরের, ওই বলতে পারিস আরেকটা মোটামটি story ছিল তো story টা একটু fast forwarding লাগে কারন কি হ্যাঁ একটু বেশি দেখালে ওটা আবার সময় এর ব্যাপার থাকবে লম্বা movie হয়ে গেলে আবার লম্বা movie তে problem কি এক তো আহ তোর দর্শকের boring লাগতে পারে আর দুই number এই movie টা হলো, super hero movie তো CGI এর ওপরে যত লম্বা হবে ততো খরচ বেশি তো ওই জন্য মনে হয়

তোর তাড়াহুড়া আরে মানে একটার পর একটা যে incident ঘটছে মানে ঘটনা ওই ঘটনাগুলো মানে এখান থেকে এখানে ফটা ফট তো ওই জিনিস টাই খালি একটু time নিয়ে করলে ভালো হতো।

প্রথম থেকে তো কিছু বলা যাবে না first part এর হয়তো second part এ কিছু থাকবে second part আমার খুবই interesting লাগ মানে হবে মনে হচ্ছে কারন কি যেভাবে শেষ করলো movie টা আমি বলবো না কারন তুই তো দেখিসনি spoiler দিয়ে লাভ নেই তো তুই সেটা দেখে নিস। but second part নিয়ে যখন ওরা মানে কী বলবো ওটা কে তৈরি করবে তখন হচ্ছে ওরা অবশ্যই first part এর মানে ভালো derector যদি হয় তাহলে অবশ্যই first part এর আহ দেখবে যে reviewreaction কীরকম হচ্ছে ওই অনুযায়ী ওরা ওটা কে modify করতে পারে

যদি নেয় খুবই ভালো হবে Script writer change করুক না করুক just ওকে বলুক যে ভালো করে লিখ বা লিখো কারণ time মানে time এর ওপরে budget টাও একটু হয়তো, আরে খালি budget এর ব্যাপার টা আরও তো ছিল শারুখ খান ছিল ওখানে ছোটো মতো camio একটা হ্যা তো ওই জন্য দেখ budget আরও হিলে যাবে তো ব্যাপার টা এইসবের ওপরে depend করে না দেখি কি হয় যাই হোক মোট কথা ব্রহ্মাস্ত্র CGI এইসবের দিক দিয়ে ভালো ছিল আর story টা, করা উচিৎ না কারন কি বেশি বেশি judge করলেও একটা খারাপ লাগবে যদি তুই support না করিস indian cinema কে হয়তো খারাপ ছিলো movie টা যা হয়তো মানুষের লাগছে যে movie টা হয়তো খারাপ ছিলো কিন্তু তুই যদি support না দিস, আর বলেছে হ্যাঁ hollywood movie এরকম এতো সুন্দর story এতো সুন্দর casting এতো সুন্দর ভাবে delivery করে ওরা total আহ story টা কে emotion টা কে তো তুই এরকম ভাবে যদি comparism করিস just একটা movie আসলো যে নাকি hollywood level এর কাছাকাছি, কাছাকাছি মানে হ্যাঁ কাছাকাছি বললাম তো hollywood এর কাছাকাছি কারন কি তোর এই CGI এইসব Concept super hero concept super hero concept আমরা শেষ দেখছিলাম ভালো বলতে তোর ওই শাক্তিমান একটা super hero পাওয়া বলতে গেলে ব্যাপারটা নতুন ঠিক না তো এরপর যদি আমরা support না করি তো director producer রা ইয়ে পাবে না মানে

script এর বা story বা acting এর ওপর basis করে যদি, ব্রহ্মাস্ত্র কে criticize করতে থাকি তো ultimately CGI যে নতুন technology মানে bollywood bollywood যে নতুন technology নিয়ে কাজ করছে সেটাও তো মানে কী বলবো ওটা কেও তো ultimately

দেখ হ্যাঁ দেখ ওরা এখন দেখবে যে যাই বানাচ্ছি যেরকম ই মনে হোক তো ওরা দেখবে যে তোর দর্শক রা তোর supportive ই না খারাপ হলে CGI এর ওপরে যার কাজ করছে ওরা ওরাও দেখবে যে দর্শক দর্শক হচ্ছে movie টা কে support করছে না অবশ্যই clip বা story র জন্য হোক। যারা CGI এর ওপর কাজ করেছে ওরা তো ultimately demotivate হয়ে গেলো কারন movie টার ভেতোরে তো ওরাই কাজ করেছে ওটা ঠিক plus তুই যদি support না করিস তোর কথা শুনবে তুই judge করা শুরু করলি এতো বাজে বাজে ভাবে, তোর কথা শুনলাম ধর আমি আমি বলবো এতো ফালতু ফালতু বললো আচ্ছা যাবই না দেখতে theater এ movie টা থাক TV তে আসবে বা যখন TV তে হবে দেখবো আমি বা TV তে কোনো দিন যদি premiur হয় তখন দেখব তো দেখ ওদের ওদের তো, income source টাও মানে income টাও limited হয়ে যাচ্ছে না ওটা আসতে আসতে ওটা? তো এটা effect করে তুই যদি এরকম করে বার বার negative comment pass করিস তোর জন্য হয়তো তোর কথা শুনে দুই জন যাবে না এরকম দশ জন থাকলে দশ জনের কথা শুনে কুড়ি জন যাবে না। তো ওতে ওতে ওদের তো budget থাকে বিশাল বড় বড় এইসব movie তে চারশো corer এর মতো ছিল হ্যাঁ চারশো কোটি টাকার মতো ছিল প্রায় চারশো কোটি তো next time ওরা কীভাবে সাহস পাবে চারশো কোটি টাকা চারশো কোটি টাকা কি কম? ultimately তারপরে হচ্ছে quality আরও খারাপ হয়ে যাবে হম CGI এর quality তো খারাপ হবেই কারণ CGI পুড়টা টাকার ওপর ওপর just ওর quality টা দেখ যেটা ওরা deliver করলো ওই quality টা করতে ওদের কতোটা খাটনি হলো যাইহোক আমি বললাম যে যদি তুই এভাবে ওরা business টাই না চলে তো, তো next time এ ওনার সাহস হবে না না? plus movie টা already declare হয়ে গেছে যে দুইটা part আরও আসবে তো হয়তো ধর এবার সেতো declaration করছে এবার ওরা তো আনবেই movie কোনো না কোনো ভাবে এবার হয়তো এবার ভালো অভিনয় করলো না দেখলো যে দর্শক দের এরকম response তো হ্যাঁ বলবে যে পরের বার হয়তো আরও ভালো actor দের কেও আনতো বললো budget টা কমায় দাও কারন next time ও যদি এরকম criticize করে এরকম judge করে business না হয় আমরা তো খুবই মানে পয়সার দিক দিয়ে মানে business এর দিক দিয়ে তো মানে খুবই ইয়ে তে চলে যাবো। তো হয় তো বলল হ্যাঁ ওই ভালো actor কে আমি ওটা অন্য কোনো কম দামি actor কে দিয়ে করাবে তো এতে কিন্তু আমাদের experience কিন্তু খারাপ হয়ে যাবে তো সেই criticize করা টা একটা limit এ ঠিক আছে but negatively judge করা উচিৎ না। খারাপ থেকে থেকে তো আসতে আসতে উঠবে না কিছু না দেখার থেকে তো better এর আগে বাজে cinema দেখছি বা super hero movie সেরকম কিছু দেখিনি আমরা India তে তাই কেউ সাহস পাচ্ছিলো না